বড় বড় পাথরের মিডল -এ দিক করে ঝর্ণার মতন করে জল পড়ছে অনেক জোরে। আর।

পাথরের একটু মধ্যে দিক দিয়ে গাছ পালা দেখা যাচ্ছে।

একটা বড় ঠাকুরের মন্দির রয়েছে। সিঁড়ি দিক দিয়ে উঠে ঠাকুরের মন্দিরের ভিতরে যাওয়া যায়। আর মন্দিরের ঠিক সিঁড়ির মিডল করে।

একটা হাত দেখতে পাচ্ছি। কালীঠাকুরের ঠিক পাশ করে একটা ঘড়ি দেখা যাচ্ছে দেওয়ালের দিক করে। আর একটা গাছ রাখা রয়েছে।

আর খুব সুন্দর ভাবে চারিদিকটা সাজানো রয়েছে। ফাঁকা মাঠ রয়েছে একটা।

স্টেজ -এর ঠিক পাশ করে ওঠার জায়গা রয়েছে একটা সিঁড়ি করা আছে।

স্টেজ -এর ঠিক পাশ করে ওঠার জায়গা রয়েছে। একটা সিঁড়ি করা আছে।

আর রুম -টা খুব সুন্দর করে সাজানো রয়েছে দেখা--

সবুজ কালার -এর দেখা যাচ্ছে। আর উপরে ইঁট দিয়ে বাড়ি করা আছে।

একটা উম ঘেরা বালি টাইপ -এর দেখা যাচ্ছে। এ আর চারিদিকে শুধু জল আর জ--

একটা মন্দির দেখতে পাচ্ছি। মন্দিরটার আর গেট -টা লাল কালার -এর। আর গেট -এর দু-পাশে দুটো সি--

একটা ফাঁকা মাঠ দেখতে পাচ্ছি আর সেখানে প্যান্ডেল করা আছে তার ভিতরে অনেক মানুষ চেয়ার -এর মধ্যে বসে আছে।

একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি। আর সেটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। এ একটা সিড়ি রাখা রয়েছে। আর নিচে।

রাস্তাটার রঙ অনেকটা সবুজ মতন। রাস্তাটির পাশে চারিদিকে জল দেখা যাচ্ছে।

একটা বড় খাঁচা দেখতে পাচ্ছি। খাঁচার ভিতরে অনেক ছোট বড় হরিণ রয়েছে দেখা যাচ্ছে। চারিদিকে অনেক --

গ্রিল রয়েছে আর পাশে একটা বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে সাদা রঙের।

এ একটা দোকান রয়েছে দেখা যাচ্ছে। দোকানের ঠিক বাইরে একটা বাইক দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে।

একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি। বিল্ডিং -টা র ঠিক মাঝখানে অনেক ছোটো ছোটো কাচের জানলা দেখা যাচ্ছে। গ্রাউন্ড ফ্লোর -এ অনেক --

আর বাইরে থাম্বা টাইপের রয়েছে দেখা যাচ্ছে।

আর বাইরে থাম্বা টাইপ -এর রয়েছে দেখা যাচ্ছে।

ব্লু কালার -এর দেখা যাচ্ছে আর একটা বাইক দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে। এ বাইক -টার উপর কালো কালার -এর হেলমেট রয়েছে দেখা যাচ্ছে।